মানে ওর মধ্যে নয় percent state নিচ্ছে নয় percent central নিচ্ছে যে সমস্ত business man দের GST bill করা রয়েছে তাদেরো তো সেই GST টা payment করতে হচ্ছে না মাসের কুড়ি তারিখের মধ্যে

ওই টাই আগামী দিনে আমি মনে করি চাকরি বাকরির কোনো market ই থাকবে না কারণ সমস্ত কিছুতেই মেশিনেই মেশিনের কাজ চলে আসবে, একমাত্র যারা enineer বা বড়ো বড়ো developer তাদেরই চাকরি থাকবে সেটাও সীমিত but ultimately next

উম আর আমি দেখিনি young genaretion খুব একটা মানে ওই সরকারি চাকরিতে interested খুব কমই আছে যারা মানে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলের থেকে আমি দেখি মানে মফস্সল আর গ্রামেই যা বেশি একটু মানে এটা ঠিক যে IASIPS হবার যে পরীক্ষা গুলো সেগুলোই definitely interest থাকা উচিত ওগুলো একটা achievement not for কেউ salary ইর জন্য সেগুলো করে এগুলো একটা লাইফের achievement but সবাই তো এখন আর IASIPS হতে পারবে না, সবাই সেটা হতে হবে সেটাও আমি মনে করি না

দেখা যাক আমিই একটা সামান্য ছোট খাটো মানুষ আমি তো আর একটা brand বানাতে পারবো না হ্যাঁ জ্ঞানের কথা বলছি না আমি বলছি মানে আমিতো নিজে একটা brand বানাতে পারবো না কোনো দিনও সেটাও কথা, তুমিও তো ব্যবসা করতে পারতে তুমি চাকরিতে ঢুকছো?

তুমিতো আমাকে personally চেনো অনেক দিন ধরেই তো তোমার কি মনে হয়?

তোমার support টাই তো সবচে বেশি দরকার আছে আসলে

দাঁড় করাতে তারপর দেখো এই তো business তো আর job এর মতো না প্রতি মাসে তোমার মানে আসবেই এরম একটা ব্যাপার but কী তোমার একবার ব্র্যান্ড তৈরী হয়ে গেলে তোমার কাছে তখন অভাব হবে না ঠিক আছে অনেকে ভাবে মানে business করা মানে বিশাল টাকা, তো সেরম ব্যাপার না কিন্তু অনেক চাপ থাকে হম এই টাই হচ্ছে ব্যাপার অনেকে ভাবে অনেক টাকা বোধয় কিন্তু অনেক কিছু হিসাব রেখে চলতে হয় salary তে কী তুমি এই মাসে খরচ করলে পরের মাসে তুমি job এর থেকে পাবেই কিন্তু ব্যবসা করে অনেকে বলে যে অনেক টাকা তাও কেন এত টিপে টিপে চলে কেন এত করে কিন্তু অন্য ব্যাপার আছে তোমাকে হিসাব রাখতে হয়

সেইটাই, ঠিক বলেছো একদম মা সেটা বোঝে না আর কি করবে বলো

এমনি শখ করে পড়তে হয় ওটাই অনেকে বলে ভাগ্য থাকে definitely ভাগ্য থাকে but ten percent ভাগ্য থাকে সেইটাই এর পরে তোমাকে আমি একটা গল্প বলবো এই বিষয়ে মানে মানুষ ভাবে যে সব কিছুই ভাগ্য তো অনেকে বলে না যা কপালে আছে তো এইটা নিয়ে হম পরে আমি তোমাকে একটা গল্প বলবো গৌতম বুদ্ধের যদি তুমি interested থাকো শুনতে

হ্যাঁ সময় কাটানোর তো হাজার একটা পন্থা আছে সবচে ভালো তো free তো ইউটুব রয়েছে, কিছু তোমায় কিনতে হবে না তুমি ইউটিউবে তুমি সারা জীবন দেখেও তুমি শেষ করতে পারবে না এত video আছে আর তুমি যদি ইউটুবে সব video ও দেখো মানে চব্বিশ ঘন্টাও দেখো তাহলেও তোমার দশ হাজার বছর লাগবে মানে এত video আছে ইউটুবে, আর প্রতি মিনিটে মিনিটে বাড়ছে সেটা

সেই তো ঠিকই বলেছো এই রকমই চলছে আর কি আস্তে আস্তে মানে young genaretion ও দেখবে নেশা মানে এক দলে চলে গেছে নেশা ভাঙ এর ক্ষেত্রে মানে নেশা গ্রস্ত হয়ে পড়ছে একদল মানে coolness একটা ব্যাপার মানে অলস হয়ে যাচ্ছে মানুষ আস্তে আস্তে সারা দিন মানে বলছে ল্যাদ খাচ্ছি এই করছি, এবার social media সারাদিন on থাকছে ঠিক আছে এরা সমাজের আর কি আবর্জনা, মানে আবর্জনা মানে কি একটা কি বলবো Appendix এর মতো কোনো কাজে লাগে না সবাই যে শিক্ষিত মানে পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরি করবে সেটাতো না তো ওই টাই হচ্ছে ব্যাপার, যাই হোক কথা বলে আজকে বেশ ভালো লাগলো, আবার অন্য দিন কথা হবে ঠিক আছে।

এইতো বসে আছি রে, আজকে সকাল বেলা মামার বাড়িতে আসলাম। তুই কি করছিস? আরে gym এ গেছিলাম gym থেকে আসলাম fresh হলাম চা টা খেলাম তারপর এখন movie দেখবো ভাবছিলাম তো decide করতে পারছি না কি movie দেখব তো একটা suggest করতে পারিস আমাকে কিছু। হ্যাঁ বলছি দেখ আমি movie তো বলতে পারব না but recently একটা নতুন series বেরিয়েছে শুভশ্রী গাঙ্গুলীর হৈচৈ এ subscription তাইতো আছে তোর

ও তাহলে দেখবে কি করে but ওই series টা না খুব ভালো হয়েছে। আহ ইন্দুবালা ভাতের হোটেলের নাম শুনেছিস

হ্যাঁ আমি শুনেছি হালকা পাতলা দেখেছিলাম হ্যাঁ facebook এ ও বেশ video টিডিও দিচ্ছে এখন

বেশ ভালো হয়েছে রে মানে এত সুন্দর গল্পটা না but এখনো হয়তো season two টা বোধহয় এর মধ্যে বেরোতে পারে। কিন্তু season one টাও মোটামুটি বেশ ভালো লেগেছে আমার মনে হয় কি কি বলতো ওটা সবারই দেখা উচিত

ঠিক আছে, ও অনেকটা গ্রামে মানুষ হয়েছে। ওর ঠাকুমা দাদু আহ দাদু না sorry ঠাকুরমা আর বাবা মার সাথে মানুষ হয়েছে

তো ওর বিয়ে হয়ে যায় অনেক ছোট বয়সে আর হচ্ছে আগেকার দিনে কলকাতায় কি হতো অনেক বনেদি পরিবার ছিল

হ্যাঁ joint family ঠিক না একটু বনেদি পরিবার বলতে কি বলতো অনেকে মিলে থাকছে কিন্তু মানে ওই একটা ব্যাপার হয় থাকে না যে উম

আগে একটা ব্যাপার ছিল একটু দেখতিস না আগেকার দিনে শ্বশুর-শাশুড়ি রা কেমন একটা খিটখেটে type এর ছিল কিন্তু ওরকম type এর ওর শাশুড়ি টা আর বরটা তো অনেকটা বয়স্ক এবার ও যেহেতু ছোট অত ভালো করে বুঝতো না কিন্তু ওর রান্না করতে বেশ ভালো লাগতো ঠিক আছে, এবার আর যাই হোক তা এই ভাবে দিন চলল তারপরে ও বড় হয়ে গেল ওর দুটো ছেলে হল but ওর বড় টা আর একটুখানি বাজে ছিল ক্যারেক্টার টা খারাপ ছিল ঠিক আছে মানে সব পিরিতেই বলতে গেলে এরকম একটা সবার problem আছে নয় একটা বর থাকবে তার দুটো বিয়ে থাকবে বা একটা affair থাকবে এরকম মানে সবটা জায়গায় দেখাতেই হবে না হলে হয় না হয় না এখন তো serial এ প্রত্যেকটা বরের দুটো করে বিয়ে মানে আমি অবাক হই ছি, যে কিরকম একটা ব্যাপার দুটো করে বিয়ে না থাক বিয়ে না থাকলে তোমার serial hit হবে না যদি থাকে তাহলে তোমার serial hit আমি মানে বুঝতে পারি না যে জেনে শুনে মানে কি করে যে একটা বউ আছে আবার তাকে divorce করিয়ে আমি তার সাথে থাকবো বা line করব এরকম মানুষ এ ভাবে কি করে আমরা তো মানুষে অনেক সময় কি বলে যে আহ বলে না serial বা cinema যেগুলো আমরা বলি যে real life story গুলো নিয়েই এগুলো বানানো তো real life এ এরকম কি আছে যে একজন বিয়ে হয়ে গেছে আরেকজন ও খোঁচা দেওয়ার জন্য ভাঙার জন্য আর তুই দেখবি একটা জিনিস খেয়াল করবি সব সময় ওদের অশান্তি থাকবে মানে একটার পর একটা অশান্তি হয়েই যাচ্ছে মানে কোন বিশ্রাম নেই break নেই ওদের মাঝখানে আমি শুধু এটাই ভাবছি আজ তুই এটাও দেখবি যে ঝগড়া না হলে কিন্তু সেই serial দেখবে না কেউ যতই ঝগড়া হবে serial তত hit হচ্ছে আমার মা রীতিমতো তোর serial দেখতে বসবে আর যখনই ভিলেন type র লোক মহিলা গুলো আছে না দেখবে বেশিরভাগ এখন মহিলায় হয় যে শয়তান গোচ এর বেশ মানে এমন একটা feel হবে যে এমন একটা করবে সামনে বসে বসে মনে হয় নিজেদের সাথে হচ্ছে এটা রাগে গজরাছে মানে উল্টোপাল্টা বলছে হ্যাঁ ওরকম করল এরকম করল এরকম করতে পারত তাহলে ভালো হতো ভালো না এরকম করতে থাকবে তুই জানিস না সে কিরকম expression দিতে থাকবে

একটা যে তুই বসে দেখবি movie শান্তিতে দেখতে পারবি না বাড়িতে serial এর জন্য বলছিস তুই শোন আমার দিদুন ঠিক আছে ছটা থেকে বোধহয় সিরিয়াল start হয় ছটা থেকে নিয়ে রাত সাড়ে দশটা অব্দি উনি continue serial দেখেই যাবে উনাকে কেউ খাট থেকে নড়াতে পারবেনা কেউ channel change করতে পারবেনা even কি যখন advertise হবে তখনও কেউ channel change করতে পারবে না আর মানে একেক স এক একটা সময় ধর ওই ধর মানে কোন একটা emotional moment serial এ হচ্ছে উনার মুখটা এমন হয়ে যাবে মনে হচ্ছে ওনার বুকভরা কষ্ট আমি সত্যি দেখলে হাসি পায় আমাদের ওই serial এর ভেতরে মনে হয় involved হয়ে যায় উনি একটা কোন উনি একটা কোন ক্যারেক্টার হ্যাঁ আমার কাকি ও ওরকম মানে তোর সব serial দেখবে plus repeat গুলো দেখবে

repeat গুলো দেখবে মানে কিভাবে যে দেখে আর কোন একটা তো আর এখন আমাদের series গুলো একটু অন্যরকমের হয় আমরা যেরকম ভাবে দেখতেও পারি না মানে বাবা মার সামনে দেখতে পারবো না বলবে যে হ্যাঁ আমরা serial দেখছি তোরা তার মধ্যে গান চালিয়েছিস এই series দেখবি ওইটা দেখবি ওটা দেখবি মানে তুই বলতেই পারবি না যে আমি একটা series দেখছি তুমি একটু চুপ করো বা পরে খাচ্ছি এরকম তো বলাই যাবে না, এরা যদি serial এর ক্ষেত্রে হয় তাহলে দেখবি দাঁড়া এই serial টা দেখে আসছি এরকম সত্যিই ওনাদের বোধ হয় এরকম যে একটা ব্যাপার একটা serial miss হয়ে গেলে বোধহয় মানে সেই দিনকে খাওয়ার হজম হবে না উনাদের পেটে ঠিকই বলেছিস সত্যি কথা

তারপর movie টার কি হয়েছে বল হ্যাঁ তো ঐরকম আহ ওর বরটা মারা যায় তো ও কি করবে সংসার চলছে না তো নিজে না একটা hotel খুলেছিল বাড়িতে বুঝেছিস, এবার hotel খুলে লোক আসতো খুব কম লোক আসতো কিন্তু মানে আস্তে আস্তে সেটা কি করে ও বড় করলো সেই journey টা actually মেয়ে হয়ে মানে ওই session টাই দেখাবে ঠিক আছে তারপর ওর একটা বান্ধবী থাকবে যে রোজ মাছ নিয়ে আসে but ও না একদিন ওরকম red line থেকে আসতো ঠিক আছে red line cross করে ও আসতো এবার আস্তে আস্তে একদিন হঠাৎ করে মানে এরকম রেলে কাটা পড়বে তো সেই ওর মাছ দেওয়া বন্ধ হয়ে যাবে এরকম একটা মানে কিছু দুঃখ কিছু বেশ ভালো লাগা মানে এটা নিয়ে এরকম একটা সিরি series হয়েছে ঠিক আছে but কি বলতো এই season টায় যেটুকু দেখিয়েছে proper আহ যে hotel টার ব্যাপারে কিন্তু season two এ যে trailer টা আমরা দেখছিলাম মানে আমি দেখেছিলাম ওখানে আহ ওই নকশাল type এর যে আগে একটা ইয়ে ছিল না party এবার নকশালরা কি করত বা কি হয়েছিল ওই ওইগুলো নিয়ে season two টা আসবে বুঝেছিস এরকম ও তো তারপরে আর তুই যেটা বলছিস বা মানে কলকাতায় এখন দেখবি spice hotel খুব নামকরা মানে অনেকেই যায় spice খাওয়া দাওয়া করতে না spice hotel বাঙালিয়ান তারপরে ওদের প্রচুর রকমের ওখানে option থাকে বাঙালি খাবারের, তো সেই রকম এটা কি really আছে?

spice hotel তো রয়েছে but ওর hotel টা যে কিনেছে এটা না কিন্তু spice hotel

হ্যাঁ মানে আমি ভাব ভাবলাম যে spice hotel মানে তোর particular কোন একটা hotel কে বোঝাচ্ছে। এবার road side এ তো অনেক রয়েছে spice hotel টা আমার ভীষণ যাওয়ার ইচ্ছে spice hotel এ খাওয়ার বুঝেছিস তো আহ মানে spice hotel টা এরকমই ওখানে তুই প্রচুর মাছের options পাবি প্রচুর মানে তুই মানে ওদের মনে হয় প্রত্যেকদিন নানা করে পঁচিশ থেকে ত্রিশ রকমের মাছি হয় মাছের item ই হয় রান্না বুঝেছিস তো মানে একদম আমরা যেরকম five star hotel বা যেরকম restaurant গুলোতে খাই

আমারও ভালো লাগে খাবার দাবারের video গুলো বেশ দেখতে

বেশি করে আসবে সত্যি কথা রে বাবা আর আমি এখন মানে রোজ রাতে কি হয় জানিস এখন দেখবি একটা মেয়ে খুব famous হয়েছে foody বাঙ্গালি বলে

ইয়েতে ওর তো বিনা নিমন্ত্রণে এত বিয়ে বাড়িতে যায় এত ভেটকি পাতুরি খায় আমার দেখে দেখে কি হিংসে হয় ভাই আমাকে যদি কবে খেতে দিত ওর ওই caterer এর জন্য যায় ওটাকে তোর promote করার জন্য মনে হ্যাঁ হ্যাঁ ওই তো promotion ই তো promote করার করতেই যাই ওরা but ভালো লাগে এই food blogging গুলো দেখতে খুব ভালো লাগে হ্যাঁরে আমার আমি ভেবেছিলাম আজকে blogging টগিং করবো একটু search করবো এরকম কিছু তারপরে ভাবলাম ধুর হবে না বলে লাভ নেই আর কি বলতো এগুলো করতে প্রথম struggle র দরকার মানে তোর প্রথমেই হোক একদম আশা করলাম যে একটা video তে এরকম হয়ে যাবে এরকম না তুইতো হয়তো ভালো জানবি তুইও তো করিস blog টগ হ্যাঁ কি বলতো ধৈর্য youtube টা পুরোটা নির্ভর করে ধৈর্যের উপরে তুমি যতটা তোমার patience থাকবে তুমি তত মানে ধৈর্য তোমাকে রাখতেই হবে সব ক্ষেত্রে তুই দেখ এমনি government job এর ক্ষেত্রেও তুমি একবার নিশ্চয়ই পরীক্ষা দিলে আর pass করে গেলে এমনটা কখনোই হবে না তো youtube ও same তোমাকে সবকিছুর ক্ষেত্রে invest করতে হবে মানে সরকারি চাকরির ক্ষেত্রে তোমাকে প্রচুর পরিমাণে খাটতে হবে youtube এ ও তোমাকে প্রচুর পরিমাণে খাটতে হবে তবেই গিয়ে তুমি একটা sucess পাবে life এ তো সে youtube টাও সেরকম যে তোমাকে খাটতে হবে দিনের পর দিন ধরো একটা video তে তোমার একশটা views হলো পরের video টা তোমার পাঁচ হাজার views হল এরকম, youtube এ না পুরোটা কিছুটা বলব আমি luck এর উপর depend করে জানিস তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম বলেছিস reels টিলস তো আমি দেখি যে দেখবি আমার যে আমি মাঝে মাঝে টুকটাক টুকটাক করার চেষ্টা করি কিন্তু আমি leap sing leap sing করতে পারিনা, আমার আগের টিকটক করতাম খুব এখন reels করতে কেমন একটা লাগে লজ্জা লজ্জা লাগে short video করে রাখি হাঁটা চলার হয়তো

আর ওদের followers ও কত কত থাকে সে তো দেখি মাঝে মাঝে একেকটা মানে কি যে আসে একেকজনের আমি মানে দেখি আর ভাবি যে তখন না compare করি যে এর মধ্যে কি কম বা আমার মধ্যে কি কম বা এর মধ্যে কি বেশি আছে যে এত এত popularity পেয়ে যাচ্ছে এরা

মানে কার video কখন viral হবে কোন video টা মানুষ দেখবে এটা বলতে পারেনা মানুষের উপরে সমস্ত কিছু depend করছে যেমন দেখ না তুই তোর ওই পাঠান movie টা

পাঠান যেটা শাহরুখ খানের recent বেরিয়েছে ওটা আমার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল আমি দেখতে পারিনি কিন্তু ওটা কত কোটি টাকা Income করেছে বলতো করেছে সত্যি কথা আমিও আমিও অবশ্য দেখতে যায়নি দেখতে যেতে পারিনি। আমি আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল কারণ আমার শাহরুখ খান ভীষণ favourite একজন actor যাই হোক তো আমারও দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল দেখলাম তো মানে কত কয়েকশ কোটি টাকা ওখান থেকে income হয়েছে ওদের বাবা! হ্যাঁ কিন্তু তারপরেই কয়েক কোন একটা movie বের হলো আমি যেমন প্রথমে বলছি দেখ সালমান খানের নতুন একটা movie আসছে সে কি যেন কাভি খুশি কাভি ঈদ না কাভি ভাই এরকম কিছু ভাইজান বলে তুই দেখবি ওটা একদম ভালো হবে না ওর গানগুলোই তো famous হচ্ছে না গান গুলোই তো কিরকম একটা যেন

মানে একটা movie তুই আগে থেকে গান ফানগুলো একটু hit হবে সুন্দর বেশ আর ওই cinema র গানগুলোই একদম ভালো না কেমন যেন একটা অদ্ভুত রকমের গান মানুষ দেখবে কি করে সেটাই প্রথমে যদি কোন কিছু যদি impression খারাপ হয়ে যায় পরে আর সেগুলো দেখার ইচ্ছেই থাকে না কোন মানুষের না একদমই থাকে না ওই সেরকম I am খুব এখন exited হয়ে রয়েছি তোর আহ মির্জাপুর টা আসবে ওটা দেখব তারপর money হায় দেখেছিস তো? money হায় তো দেখেছি বাবা ওটা one of the best series seriously বলছি এত সুন্দর আর আমার professor কে crush রীতি মতন মারাত্মক লাগে মারাত্মক সত্যি সত্যি মানে আমার আমি প্রথমে শোন আমাকে একটা বান্ধবীর suggest করেছিল তা আমি অনেক গা হেলামি করছিলাম হ্যাঁ হ্যাঁ দেখব দেখব দেখব করে দেখিনি এবার যখন আমার মাঝখানে তোর করোনার সময় office টফিস off হল সবার একটু চুপচাপ ছিলাম তারপরও work from home চলছিল তখন আর কি করব একটু দেখি দেখি start করি তাহলে start করেছিলাম এবার এত ভালো লেগেছে, আমি দূ থেকে আড়াই দিনের মধ্যে পুরো শেষ শেষ করে ফেলেছি সবকটা season যে কটা রয়েছে আমাকে একজন মানে first এ না আমি জানতাম না, আমাকেও একজন বলেছিল যে এরকম money হে দেখিস বা fast এ বলেছিল কি দেখেছিস? আমি বলছি না দেখিনি তো, বলেছে money হে তুই দেখিস তুই প্রেমে পড়ে যাবি, এবার আমি সত্যিই যখন দেখা start করেছি মানে রীতিমত না মানে আমি সত্যিই প্রেমে পড়ে গেছি যে এত ভালো কি করে হতে পারে মানে কি রকম ভাব তুই director এর মানে আর writer এর কত সুন্দর মানে ওদের concept টাই আলাদা আমার দারুণ লেগেছে ওটার জন্যই তো মানে আমার বিশ্বাস কর আমি মানে যে suggest করেছে তারপর আমি phone করে বলছি ভাই সত্যিই ভালো। মানে আমি এতদিন দেখিনি আমি এটা সত্যিই খুব miss করেছি। এখন আবার যে part টা বেরোবে এটা শুনলাম নতুন ভিক্টোরিয়া নিয়ে poster হয়েছে ভিক্টোরিয়ার দিয়ে poster একদম মানে ভিক্টোরিয়ার কিছু একটা theme হবে বা ভিক্টোরিয়ার এখানেই হবে বুঝতে পারলি? আরো বেশি excitement লাগছে সত্যিই সত্যি আমার তো শুনেই কেমন লাগছে আমি জানিনা অবশ্যই দেখ মানে দেখেনি এরকম কোন পোস্ট, আমার শুনেই তো কেমন লাগছে হ্যাঁ professor রয়েছে পিছনে ভিক্টোরিয়া টা আর সামনে একটা হলুদ আমি দেখেছিলাম ওটা ওটা দেখে তো সবাই মোটামুটি আমার whats app এ সবাই একটা করে story দিচ্ছে status দিয়ে দিয়েছে যে ভিক্টোরিয়ার একটা ব্যাপার হবে সবাই খুব excited আর আমাদের জানিস তো আমাদের এখানের মানুষ জন কতটা একটা জিনিস নিয়ে ইয়ে করে যেটা ভালো লেগে যায় হম আমার বিশ্বাস কর যখন আমি first দেখা start করেছি আমার বার্লিনকে ভালো লাগত না but last এ না মনে হচ্ছে কি ওই মানুষটাই ভালো ওই মানুষটাই সত্যিই আসলে ভালো প্রত্যেক প্রত্যেকেই ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বেশ ভালো লেগেছে আমার, আর last এর দিকে ওটা দেখেছিস? ওটা মনে আছে যে তোর আরে মেয়েটার নাম কি ব্যাংকে ওই ও থাকতো ও তারপর ওদের সাথে join করলো

বুঝতেছি যে আহ মনিকা মনিকা তাইতো?

ওটা ওটাও বেশ ভালো তুই দেখ একটা daring ব্যাপার যদিও

চলে যেতে পেরেছে সেটাই আর last এ কি বলতো না প্রথমে প্রথমে ও ও কিন্তু নিজেকে বাঁচানোর জন্য ওদের group টায় join করল তারপর না রীতিমতো ও ডেনভারের প্রেমেই পড়ে গেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার নাম গুলোই মনে নেই এই যে তুই বললি এবার মনে পড়ে গেল এইবার যদিও আমাদের মানে কি বলতো যেটা দেখতে ভালো লাগবে সেটা খুবই ভালো লাগবে আর যেটা দেখতে ভালো লাগবে না দেখতেই থাকবি যেমন মানিক fest বলে একটা প্রেমের story আমি দেখেছিলাম recently net net fiction তো আমি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি খুব একটা ভালো যে story ওরকম না মানে একটা plane তোর আহ আজকের date আজকের যা date রয়েছে same date এ আরেকটা plane ও উঠেছে ঠিক আছে দুটো plane ই একটা ticket বেশি ছিল আরেকটা ticket এর দাম কম ছিল তো একটা family member group এর মধ্যে মানে family যারা হয় তারা দুজন তিনজন হচ্ছে অন্য plane এ গেছে আর তিন আর বাকিরা একটা plane এ গেছে। তো তারা নেমে গেছে কিন্তু ওরা জানে যে plane টা ওরা উঠেছে কিন্তু same date এ উঠেছে এবার ওরা feel করতে পারছে ওরা plane এ যখন উঠেছে তখন মানে ঠিক time এই নেমেছে মানে একদিনের মধ্যে নেমে পড়েছে কিন্তু সবাই জানে ওই plane টা পাঁচ বছর পরে নেমেছে land করেছে তো এটা কি করে possible হল সেটাই বুঝতে পারছি না তো এটা দেখ মোটামুটি শুনতে সবার ভালো লাগবে যে না হ্যাঁ এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার না আজকে ধর plane টা উঠলো কিন্তু তুই যেখানে যারা plane এ বসে রয়েছে তারা জানে যে same সময় নামিয়ে দিয়েছে মানে তাদের মনে হয়নি যে ওটা পাঁচ বছর পরে নেমেছে

শুনতেও ভালো লাগবে কিন্তু দেখে অতটা ভালো লাগছে না আমার কেমন boring boring মানে খুব boring boring করে ফেলেছে ব্যাপারটা মনে হয় না এত lengthy করলে আবার ভালো লাগেনা ভালো লাগে না দেখতে but আমার মনে হচ্ছে কি concept টা বোধহয় ওরা ওই এরকম দেখেছে যে

possible না

সেটাই যেটা তুই দেখবি first impression ভালো না লাগবেনা সেটার মানে তোকে last অব্দি দেখার energy টাই থাকবে না

নারে ওটা ওটা কি netflix এ রয়েছে? হ্যাঁ netflix এ রয়েছে ভাই খুবই সুন্দর একটা serials আমার খুব ভালো লেগেছে মানে হয় না তুই দেখবি যেই যেই series টার সাথে বা যেই character এর সাথে নিজেকে